দুটা-টা পোল গাড়া আছে।

লাগছে কি আমের গাছ বটে।

অনেক লোক এদিকে ওদিকে এসে নিয়ে বসেছে।

এখানে ঝাড়গ্রামের রেলওয়ে স্টেশন -কে আছে।

বোর্ড টামের ঝাড়গ্রামের একটা আছে ।

গেট টা সিক্সার লাগা আছে।

ডাইরেকশন দিয়া আছে যে গেট নম্বর নো লিখা আছে।